এই জায়গাটাতে কিসের অনুষ্ঠান হচ্ছে জায়গাটাও অনেক সুন্দর করে সাজানো হয়েছে অনেক গুলো লোক এখানে আছে।

খাওয়ার খাচ্ছেএ কেউ ঝাড়ু লাগাচ্ছে কেউ যাচ্ছে।

এই শহরটা আ দেখতে অনেএক ভালো লাগছে অতো গুলো গাড়ি অত গুলো মানুষ অত গুলো বাড়ি দেখতে যাচ্ছে কত সুন্দর লাগছে রাস্তাটাকে।

ছেলেগুলোকে খেলাচ্ছে। জায়গাটা খুব অনেক সুন্দর হয়েগেছে জায়গাটা। অনেকগুলো ভালো--